ছোট ছোট দুইটি জানলা দেখা যাচ্ছে ছবিটির মধ্যে।

বড় বড় অনেক গাছ রয়েছে এখানে।

একজন মানুষকে দেখা যাচ্ছে এখানে।

দেখা যাচ্ছে সাদা রঙ্গের ।

অনেকগুলি জিনিস রয়েছে ছবিটির মধ্যে।

এটি হলো একটি রাস্তার ছবি একটি হলুদ কালো রঙ্গের অটো দেখা যাচ্ছে এখানে।

আকাশ দেখা যাচ্ছে কালো রঙ্গের।

এখানে একটি মেকানিকের ছবি দেখা যাচ্ছে।

দু'জন মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে ছবিটির মধ্যে।

কয়েকটি বড় বড় গাস দেখা যাচ্ছে।

এটি হল একটি বাড়ির ছবি।

দেখা যাচ্ছে সাদা রংয়ের।

একটি সবুজ রঙ্গের গামলা দেখা যা--

একটি মোবাইল নেটওয়ার্কের টাওয়ার দেখা যাচ্ছে।

অনেকগুলি কেক রয়েছে ছবিটির মধ্যে।

একটি এ_সি রয়েছে ছবিটির মধ্যে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে ছবিটির মধ্যে।

পাতা বাগান রয়েছে বড় বড়।

অনেকগুলো বড় বড় গাছ দেখা যাচ্ছে এই ছবিটির মধ্যে।

একটি পুকুর দেখা যাচ্ছে এখানে।

কয়েকটি গাড়ি দেখা যাচ্ছে কালো রঙ্গের।

কয়েকটি দোকান রয়েছে ছবিটির মধ্যে।

কয়েকটি বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে এখানে।

এটি হল একটি দোকানের ছবি একজন মানুষকে দেখা যাচ্ছে।